দাঁড়িয়ে আ দোকানদার গুলো বসে আছে আবার পাশে দোকান আছে মানুষ যায় যাচ্ছে একটা পেছনের --

প্যান্ডেল করেছে ভালো আছে । প্যান্ডেল এর ভিতরে--

পিসিকে মার টাঙানো আছে। এতে পুতুল পুতুলের ছেলে ড্রেস করে দাঁড় করানো রয়েছে। যাই দোকানটা বেশ ভালো।

জলেন মাঝখানে কিছু বাঁশ ফেলানো আছে।